তার সাথে একটা নীল সাদা ঘর বানানো আছে। পেছনে বন জঙ্গল নারকেল গাছও আছে সামনে।

একটি ভিতরে সাদা কালার -এর মাঠে সবুজ ঘাস রয়েছে-এ।